এবং এ এই শোরুমের যিনি ম্যানেজার বা মালিক এই মহিলাটির হাতে টোটো এর চাবি এ এ চাবি তুলে দিচ্ছেন এবং তিনি একটি ছবিও তুলছেন।

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি বাস স্ট্যান্ড এর ছবি এই স্ট্যান্ড এর মধ্যে প্রচুর যাত্রী রয়েছেন এবং স্ট্যান্ড এর মধ্যে দেখা যাচ্ছে যে দুটো বাস দাঁড়িয়ে রয়েছে।

এর মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি লে লেডিস পার্লার -এর ভেতরের ছবি।